শশুর বাড়িটা হাওড়াতে, তো ওখান থেকে আসবেন। তো এতে উনার সুবিধা হবে, কারণ হাওড়া থেকে ওড়িশ্যার আহ ট্রেন available থাকে all time এবং সেক্ষেত্রে দিদিটার সুবিধা তার জন্য দিদিটা বলল যে, এবার থেকে ওখান দিয়েই আসা-যাওয়া করবে। হয়ত ওদিকে হয়ত side না, হয়ত free আসবে কারণ ওখান থেকে journey টা একটু বেশি হবে তার জন্য। আজকে যখন করছিলাম first এ তো আমি ওর একটি dry করতে দিতেই ভুলে গেছিলাম। উম dry না করেই আমি ওর মধ্যে হ্যাঁ top quote দিতে যাচ্ছিলাম। তারপর ওটা কি মানে তারপর আমার মাথার মধ্যে এলো যে না আমিতো dry করিনি, তার জন্য আবার ওটাকে blend এ dry করতে দিলাম। তারপর আস্তে আস্তে ওটা যখন dry হলো ওর ওপর আমি top quote দিলাম, top quote দেবার পর ওটাকে আবার second dry করলাম। দিয়ে আমি কিছুক্ষণ wait করলাম, ওই দিদিটা করে নেবার পর আমি আবার করব বলে। কারণ ওই দিদিটার করা হয়ে গেলে আমার~ আমি করতে পারব। এতে সুবিধা হবে। যেহেতু দিদিটা আমায় দিয়ে বাড়ি যাবে, তো সেক্ষেত্রে দিদিটার time লাগবে।

তারপর আমি চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে আমি ঠাকুমাকে খাবার দিতে গেলাম। দিয়ে আসার পর গপুকে খেতে দেওয়া হলো। আর যেহেতু গপুর one month birthday তো সেজন্য আমরা ছোট্ট করে একটা celebration করলাম। তারপর দিদি বলল যে, দিদি আজকে বড়া বানিয়ে নিয়ে যাবে, কাশ্মীরি বড়া। তো সেক্ষেত্রে সেই দিদিটা বাজারে গিয়েছিল, আমি সে time এ একটু ভাত, মাছ খেয়ে নিলাম। তারপর দিদি এলো। এসে দিদি দেখল যে, ও বড়াতো বানাবে, কিন্তু ওর জন্য বেসনই নেই। তো সেক্ষেত্রে আবার বেসন লাগবে। তো বেসন অর্ধেক আমাদের এখানে ছিল অর্ধেক দোকানে, এখনো খুলেনি। সেক্ষেত্রে এটাই অসুবিধা যে আজকে দোকান যেহেতু খুলেনি, তো আমরা কোথা থেকে পাব? তারপর আমরা ভাবছিলাম যে কতদূর যেতে হবে। দিদি বলল, মামার দোকানটায় গিয়ে দেখতে পারি খোলা থাকবে। কিন্তু আমার মনে হলো আজকে যেহেতু সোমবার তো মামার দোকান বন্ধ থাকতে পারে। তো সেক্ষেত্রে মামার দোকান গিয়ে কোন লাভ হবে না। আর যেহেতু দুটো বাজে এখন, ভাবলাম যে ওর মামার দোকান যদি যাই, যদি না পাই অন্য দোকানগুলোও যদি বন্ধ হয়ে যায় দুটার মধ্যে। তো আমি ভাবলাম যে শিবতলা দিয়ে যাই। এই শিবতলা দিয়ে যখন গেছি~যাচ্ছিলাম দেখলাম যে, সন্ধ্যা কাকিমার দোকানের ছোট জানালাটাতো বন্ধ কিন্তু দরজাটা খোলা আছে। তো গিয়ে দেখলাম যে, সন্ধ্যা কাকিমা আছে, তো সন্ধ্যা কাকিমার দোকান থেকে আমি আড়াইশ বেসন কিনে নিয়ে চলে এলাম। চলে আসার পর দেখলাম দিদি বাসন মাজছে। তো দিদি বাসন মাজছে। উম আমি বললাম যে তুই সরে উঠে আয়। বলল না না দে আমি মেজে দেই তুই ধুয়ে দে। তারপর আমিও বসলাম ওর সাথে। আমি আর ও হাতাহাতি করে আহ বাসন মাজা complete করে নিলাম।

আবার আমি কাজ করতে বসলাম। ভাবলাম একটুখানি কাজ করে নিই, তারপর না হয় চিংড়ি-পোলাওটা বানাব। বানিয়ে খাবো। কাশ্মীরি পাকোড়া বানানো হয়ে গেছে। তো দিদি আমাকে একটা তেজপাতা দিল। এক হালি সিংগারা হয়েছে। তারপর ভাবলাম যে একটুখানি কাজ করে নেওয়া যাক, অনেকক্ষণতো rest ছিল। তো সেক্ষেত্রে এবার আমি কাজ করতে বসলাম। দেখি এবার কি করা যায়, কি কাজ আছে। আমি অনেকক্ষণ account তৈরির কাজ আছে, সেগুলো আজ গিয়ে করতে হবে। একটু আধটু tired ও feel করছি, কিন্তু কাজতো কাজ, সেটাতে করতেই হবে।

আজকে এমনি সকাল থেকে কোন কাজ হয়নি এছাড়া তো সেক্ষেত্রে কি করবো ভাবতেও পারছিলাম না। তারপর ভাবলাম যে অন্য কিছু একটা কাজ করে নিই তাহলে সেক্ষেত্রে better হবে। দেখি এবার কি হয়। বসেতো আছি, এখনো কোন কিছু করিনি তার ওপর দিদি এখন কাজের জন্য বেরিয়ে যাবে তো আমি একা। এমনি অনেকগুলো কাজ আছে। এই কাজটা সেরে নিয়ে তারপর ওই জন্য আরেকটা কাজে ব্যস্ত হবো। আর আজকে রাত্রিবেলা একটুখানি নিয়ে বসব, আর YouTube থেকে কিছু design try করবো তাতে আমার সুবিধা হবে। বসব আর করতেও সুবিধা হবে। তো তার জন্য দেখি কি করা যেতে পারে। দেখি তারপর রাত্রে কি রান্না করব সেটা ভাবতে হবে। বিয়ের রাত্রিতে রান্নাটা হয়ে গেলে বিরানি, বসে কয়েকটা কাজ করব। রাতের রান্নাটা complete করে নিই। দিয়ে য~ যদি আবার রাত্রে কোন কাজ আসে।

কারণ তখন কাজ চলে আসে, আর কাজ ছেড়ে ঘুমালে তো দেখি আর~ আর কয়েকটা দিন আছে মা~মাসটা complete হতে। তাই যদি~ তাই যদি একটু করে ফেলি তাহলে better হয়। বাট দেখি কি করা যায়। জানি না এখনো ঠিক করিনি কি করব কিছুই জানি না। তারপরে মা আসল। একটু মায়ের সাথে গল্প করে বসে যাবো। গিয়ে রাত্রে আবার গোপালকে খেতে দিতে হবে। খেয়ে গোপালের খাওয়া হয়ে গেলে গোপালকে ঘুম পাড়াতে হবে। দেখি রাত্তিরে কি ব্যবস্থা করা যায়। রাতে যে একটু আলাদা রান্না করলে ভালো হয়। দেখি দুটা cheese mix ডাল একটা কিনে নিয়ে আসলাম, সে ডালটাকে তৈরি করবো, তৈরি করে সেটা test করব। কিরকম হবে ডালটা। যেয়ে আমি টা বলতে পারব বা করতে পারব ঠিকঠাকমত। তারপর বসব, দিদি কখন আসে। দিদি আসলে তারপর দিদির সাথে খেয়েদেয়ে ঔষধ খেয়ে একটুখানি বসব ঢেকে গিয়ে একেবারে ঘুমিয়ে পরব। আবার সে সকালবেলা উঠলে আবার সকালে brush করে কাজে বসতে হবে। গিয়ে দেখতে হবে যে কি কি কাজ আছে সে কাজগুলো complete করতে হবে, আর যদি কারো account বাকি থাকে করা তাহলে তার account টা করতে হবে। আসলে অনেকটাই কাজ রয়েছে। জানি না কখন কি করব। করতেও পারছি না time টাও নষ্ট হচ্ছে। অনেকটা পরিমাণে hope for the best আমি সেটাই ভাবছি যে সব যাতে ঠিকঠাক ভাবে করে নিতে পারি।

এখন আমার কেন হায় উঠছে, ঘুমঘুম পাচ্ছে। সত্যি কথা বলতে ঘুমঘুম পেলেও এখন ঘুম আসবে না।

তারপর আমার phone টাকে charge দেবো। কালকে আমি charge দিতে ভুলে গেছি। তো দিদি আজকে একটু sad ছিল যে তার phone এ হচ্ছে যেহেতু charge নেই তো অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই, ভুলে গেছিতো ভুলে গেছি। চিন্তা করে এখনতো কিছু করতে পারব না। আর আমি এখন ঠিক করেও দিতে পারব না। তার জন্য এক্ষেত্রে কোন অসুবিধা হবে না। আর কি করা যেতে পারে? গিয়ে দেখি একজনের account এ একটা problem হচ্ছিল, কাজটা শেয়ার করতে গিয়ে, সেটা ঠিক হয় কিনা, সেটা যদি ঠিক হয়ে যায় তাহলেতো ok কোন অসুবিধা নেই। আর যদি সেটা ঠিক না হয় তাহলে আরো কোন problem নেই। গিয়ে ভাবছি যে কি করবো কারণ কিচ্ছু ভাল্লাগছে না আজকে। কুড়েমি লেগে গেছে। এত কুড়েমি লাগছে যে বলার বাইরে। কোন কাজ ঠিকভাবে কিভাবে করবো? করলে যে ঠিকঠাক হবে অন্য জায়গায় করতে গেলে মনে হয় ইশ্ আবার যাবে এই রোদের মধ্যে? শরীর খারাপ লাগবে, ভালো লাগছে না। তবে মাথা ব্যথা করবে। এখন মাথা সেক্ষেত্রে আমি সবই মাথায় আসে। না যাবো না চলে আসব এমনি মাথা ব্যথা করবে, এই করবে, ওই করবে। গায়ে মাখিয়ে কি করব বুঝি না, জানি না কিভাবে সবকিছু করব? সালাম ওয়ালাইকুম, ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস? এইতো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ ভালোই আছে, উনি বর্তমানে আহ উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশে কেন? আপু না মাত্র কয়েকদিন আগে আহ স্নাতকোত্তর পরীক্ষা শেষ করলেন, হ্যাঁ স্নাতকোত্তর পরীক্ষাও শেষ হয়ে গেছে আবার পরীক্ষার ফলাফল ও জানিয়ে ফেলেছে,

উনি চাচ্ছেন না আরকি যে বাংলাদেশে যে পড়া লেখার কি বেহাল অবস্থা উনি আর চাচ্ছেন না আর এ দেশে সবকিছু মানে, হ্যাঁ বুঝতে পেরেছি মনে হচ্ছে আপু উচ্চতর শিক্ষার জন্য উনি বিদেশে এই জন্য যেতে চাইছেন আরকি, আহ তো বাংলাদেশেও তো আহ উচ্চতর শিক্ষার ব্যবস্থা আছে কিছুকিছু জায়গায় তারপরে চাকরিও ব্যবস্থা আছে তো উনি এখানে চেষ্টা করতে পারতেন,

আপু চাচ্ছেন আরকি উনি চাচ্ছেন যে আরো পড়ালেখা করতে। হ্যাঁ

তুই ঠিকই বলেছিস বাংলাদেশের এখন যা বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলেই অনেক দশা সবজায়গায় দেখা যাচ্ছে আরকি, হ্যাঁ, আমাদের সময়ে দেখ, আমরা যে দুহাজার বিশের মধ্যে পরীক্ষা না দিয়ে যে pass করলাম লোকজন এটাকে নাম দিলো এটার কি কোনো ভালো প্রভাব পেয়েছিস? সবই তো খারাপ প্রভাব দেখা যাচ্ছে। অবশ্যই না কারন এটার ফলাফল হচ্ছে গিয়ে আমাদের অনেকেরই মাধ্যমিক উচমাধ্যমিকের আহ ফলাফল কিছুটা খারাপ ছিল তার জন্য অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেনি, ভর্তি পরীক্ষার আবেদন করতে পারেনি তারপরে আবেদন করলেও প্রাথমিক পর্যায় গিয়ে বাদ পরে গেছে। আহ ফলাফল আহ বিশ্ববিদ্যালয়ে যে সব চাহিদা ছিল সেগুলো পূরণ করতে পারেনি, পরীক্ষা ছাড়া তো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

হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। নাহলে দেখ আমার আহ বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওই যে প্রাথমিক পর্যায়ে ওরা যখন নির্বাচন করতে চেয়েছিলো তখন আমার নম্বর মানে ওরা যে দিয়েছিলো সেটার থেকেও একটু কম ছিল, তো আমাকে প্রাথমিক পর্যায়ে নির্বাচন থেকে বাদ দিয়ে দিয়েছিলো আর পরীক্ষাই দিতে পারলাম না, হ্যাঁ, এটা আসলেই অনেক কষ্টের তারপরে আমাদের পরের বছর যারা পরীক্ষা দিলো, তাদের অবস্থা দেখ তাদেরকে প্রথমে বলা হলো যে আহ অর্ধ, অর্ধ syllabus এ পরীক্ষা হবে, অর্ধ syllabus এ ওরা পড়ালেখা করলো, করার পরে হচ্ছে আহ যখন পরীক্ষাও দিলো পরীক্ষায়তো কেমন হয়েছে বোঝাই যাচ্ছে খুবই মানে একটা নামে পরীক্ষা হলো, তারপর ওরা যখন ভর্তির পরীক্ষা দিলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তখন ওদের বলা হলো পুরো বই থেকে পরীক্ষা হবে এটা আসলে তাদের জন্য অনেক আহ কষ্টের ছিল আরকি,

সেটাই তারপরে আবার ওদের সাথে উম পুরাতন যারা পরীক্ষা দিয়েছে তাদের তো পুরাতন দ্বিতীয় বার যারা পরীক্ষা দিলো তাদের জন্য এটা অনেক সুবিধার ছিল তারা অনেকেই, এই এই একটার মাধ্যমে আরকি সুবিধা পেয়ে গেলো যে হম অন্যদের থেকে নতুন যারা তাদের থেকে এগিয়ে যাওয়া এটা আসলেই অনেক খারাপ হয়েছে।

তারা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সফলই হয়েছে। হ্যাঁ তাদের জন্য সফলতাটা সহজ ছিল যদি এক বছর অপেক্ষা করা লাগছে আর এটা মানে শিক্ষা ব্যবস্থাটা বার বার এই ভাবে বদলাচ্ছে এই জন্য, মানে শিক্ষার্থীদের উপরে অনেক আহ চাপ পরে যাচ্ছে আরকি, তারপরে হ্যাঁ কোরোনার কারনে হচ্ছে গিয়ে আহ সব সরকারি বিদ্যালয় গুলোতে প্রাথমিক বিদ্যালয় তারপরে আহ মাধ্যমিক বিদ্যালয় গুলোতে হচ্ছে আহ পরীক্ষার ব্যবস্থা বন্ধ করে দেয়া হলো ভর্তি পরীক্ষা বন্ধ তো ভর্তি পরীক্ষা ছাড়া যারা ভর্তি হচ্ছে কিভাবে ভর্তি হবে আহ এর মাধ্যমে, হায় হায় এটা কি বলছিস এই সম্পর্কে তো আমার মানে তুই বলাতে একটা জিনিস মনে পড়লো আমার আগে মনে ছিলো না এই কথাটা আমার, আমরা যে পরীক্ষা পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিলাম না সরকারি স্কুলে সরকারি বিদ্যালয়ে, হ্যাঁ হ্যাঁ পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিলাম, কি একটা রেশারেশি চলেছিল আমাদের সময়ে,

এটা বাংলাদেশের জন্য আসলে একটা খারাপ ব্যবস্থা, ঠিক বলেছিস আমার একটা ফুফাতো বোন আছে ফুফাতো বোনের ছেলে ও ঠিকভাবে অ আ লিখতে পারে না মানে পড়ালেখার ওর এই অবস্থা, তো সরকারি স্কুলে সরকারি বিদ্যালয়ের জন্য যখন আবেদন করার কথা তখন একদম শেষের দিকে গিয়ে ভাইয়া গিয়ে ওর জন্য দরখাস্ত করে আসে আকস্কিমিক ব্যাপার হয়েছে এটা যে, ও দুইবছর উর্তীন্ন হয়ে যায় এখন আমরা সবাই অবাক যে মানে করলো যে মেধাবীদের মূল্যায়ন করা হলো না একদম পুরো ভাগ্যের ব্যাপার, যাই হোক ভাগ্য ভালো ও মানে সুযোগ পেয়ে গেছে,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

হ্যাঁ পুরো অধপতনের দিকে চলে যাচ্ছে তারপর এইযে নতুন বই আসলো

কাগজ ধরে দেখেছিস মানে একটা বছর আগের বই আর এখনকার বইয়ের কাগজেরই কত পার্থক্য কাগজ গুলো একদম পাতলা পাতলা তো মানে ওটা,

হ্যাঁ, আর এইযে ষষ্ঠ নাকি সপ্তম শ্রেণীর একটা আমি ঠিক ভালো করে জানি না তুই এই তুই তো ছাত্র ছাত্রী পড়াস তুই বলতো,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

এটা কি কি কি থেকে কি আসছে, হ্যাঁ ডারউইনের মতবাদ ছিল কিন্তু ষষ্ট শ্রেণীর বাচ্চারা বুঝবে না বুঝবে না তো, ওদের মাথায় এটা বুঝিয়ে দেওয়া হয়েছে তাও আবার ছবি এঁকে তো আমরা মানুষরা কি করি? সবার আগে যেটা দেখি সেটা আমরা বিশ্বাস করি তাইনা, তো বইয়ের মধ্যে ছবি ওই ভাবে দিয়ে দিয়েছে যে একটা বানর থেকে আস্তে আস্তে আস্তে করে মানুষে পরিনত হয়ে যাচ্ছে, আসলে এই বাচ্চারা অনেক ভুল শিখতেছে তারপরে এই যে উম বইগুলোতে পড়ালেখার থেকে ছবি বেশি অষ্টম ওদের বইতে তো,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 দিলে তো পড়া লেখায় হলো না, তারপর এই অষ্টম শ্রেণীর গণিত বই ওটা দেখলে তোর পুরো, মানে আমারই রাগে মাথা গরম হয়ে গেছিল, কি বই দিলো এটা? ওদের বই জুড়ে আমরা অংক বই কিভাবে কল্পনা করি বলতো একটু, অনেক অঙ্ক থাকবে, হ্যাঁ একটার পর একটা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

হ্যাঁ আমরা নিয়ম মাফিক এটাই পরে আসছি যে মানে গণিত বইয়ের মধ্যে শুধু এক দুই তিন করে ওদের বইয়ের মধ্যে কি করলো ওরা পাঠের পর পাঠ খালি লেখাই লেখাই লেখাই ওটা অঙ্ক না অঙ্কের ইতিহাস নিয়ে ধরেছে আমার বোধগম্য হয়নি তো আমি আমার ছাত্র ছাত্রীদের কি পড়াবো যেটা আমি নিজেই বুঝতে পারছি না, সেটাই আগে আমার তারপর গিয়ে ওদের পড়াতে হবে এইরকম অবস্থা হয়ে গিয়েছে, হ্যাঁ আর হচ্ছে গিয়ে গত দুই হাজার বাইশ সালে যারা পঞ্চম শ্রেণীতে ছিল তাদের তো আহ পরীক্ষা হওয়ার কথা ছিল না, হটাৎ করে তাদেরকে, বছরের শেষের দিকে হঠাৎ করে বলা হলো যে, তোমাদের বৃত্তি পরীক্ষা নেওয়া হবে হুট করে এসব বলা হলো যে বাচ্চাদের উপরে এতো একটা চাপ তৈরী হয়েছে খুবই খারাপ একটা চাপ আরকি হঠাৎ করে এরকম উম সিদ্ধান্ত নেওয়া আসলেই, আহ সরকারের একটা ভুল আমি মনে করি, হ্যাঁ বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা এমনি হয়ে গেছে যে আমরা চাইলেও ভালো কিছু বলতে পারি না আমরা নিজেরাই এটার জন্য পুরো হেনস্থা হয়ে যাচ্ছি। ভালো কিছু যে বলবো ভালো কিছু ঘটেনি আমাদের সাথে,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

আগের, আগে যদি আমরা দেখতে পারি যে আমরা আগের পড়াশোনার ক্ষেত্রে সেটা ভালো কিছু বলা যায় যে আমরা পঞ্চম শ্রেণীতে একটা বৃত্তি পরীক্ষা দিয়েছি অষ্টম শ্রেণীতে একটা বৃত্তি পরীক্ষা দিয়েছি তারপর দশম শ্রেণীতে, মানে একটা ধারাবাহিক ভাবে আমরা দেখতে পারি কিন্তু হ্যাঁ, বর্তমানে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষায় নেই এটা তো ভুল একটা সিদ্ধান্ত, মানে ওরা তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষাই দিলো না তারপর হুট করে চতুর্থ শ্রেণীতে এসে পরীক্ষায় দিলো, আর মানে আর সবাই আসাও করবে এমন ভাবে ভাবে যে পরীক্ষা দিয়েই ওরা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর তৃতীয়, স্থান লাভ করবে মেধা তালিকায়, হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে আরো তো আহ কিভাবে নতুন করে নতুন আহ curriculum এর মাধ্যমে পোড়ানো হচ্ছে বাচ্চাদের তো বাচ্চাদের অভিভাবকদেরও, দ্বিধাদ্বন্দে পড়তে হচ্ছে যে কিভাবে পড়ালে ভালো হবে বা কিভাবে পড়ানো লাগবে, তারপরে এখন আহ প্রাগ~ প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় গুলোতে নতুন শিক্ষক নিয়োগ করা হয়েছে, বিভিন্ন প্রতন্ত অঞ্চলে শিক্ষক নিয়োগ চলতেছে, নতুন শিক্ষক আহ শিক্ষিকা আসতেছে দেখলাম তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসা করি ভালো হবে এর বেশি তো আর কিছু করার নেই।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 তুইও ভালো থাকিস, আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ

হ্যাঁ ঝন্টু দা কেমন আছো গো? কি করছো? কি দাদা আপনার আমি এত বড় fan আছি আপনি কোন আপনার যে অনুষ্ঠান হচ্ছে যে কাজ করছেন আপনি কোন নাটক করছেন কিছু আমাকে দেখাচ্ছেন না কতদিন হয়ে গেছে বলুন তো? একটা নতুন নাটকের অভিনয় করছি খুব ভালো খুব সুন্দর শুনতে খুব ভালো লাগছে একটা কংস নাটকের নাম একটা কংস যে কংস মামা ছিল যে কৃষ্ণ কৃষ্ণ ভগবান কে মারার চেষ্টা করছি্ল হাইরে হ্যাঁ হ্যাঁ যে শ্বেত নাগ শ্বেত নাগ ওটাই তো মানে জেলের কারাগারের ভিতরে কিন্তু আমাকে খুব বাজে লাগে, কেন গো বাজে কেন লাগে আপনার? দুদিন পরে show আছে। কখন আমি prepare করব

আপনি serious নিচ্ছেন কাজটা তাই জন্য তো আপনাকে আমি সব গম্ভীরতার জন্য নিচ্ছি কিন্তু দুদিনে কিছু হয় দাদা? দুদিনে কি হবে না আপনি এক ঘন্টায় নামিয়ে দেবেন কাজটা না না না না আমি আমি আমি একটা ইনসান

আমি ইনসান তোমার recording চলছে কিনা? একদম একচল্লিশ হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমাদের তোমার জো হলো না তিন মিনিটে পচপণটা

জানি জানি খুব খারাপ আমি আমাকে আমাকে line টা পড়ে পড়ার ছিল

একটু পড়ুন আমিও শুনি

হ্যাঁ

নিউদিল্লি তে নাটকের একটা group আছে

ওটাতে কি হয় দাদা ভাই? সাহিল সাহিল করাছে

আমি যেতে চাই না এক এক রকম তো আমি উননিস তারিখে আমি অন্ত করি একটা নাটক festival হম আমি আমাকে কাজটা চাই, টাকাটা

আমি আমি ওকে বললাম আমি আমি করতে পারবেনা line share করতে পারবে না আমি busy আছি উননিস তারিখের মধ্যে আমি কাজটা কার করতে পারব চব্বিশ তারিখে তখন আমি করব তো আমাকে বলছে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আরে দাদা ভাই সবাই জানে আপনার আপনার থেকে খুব ভালো হয়ে যাবে তার জন্য তো কেউ tension নেয় না।

সেটা হয়তো ভালো নয় আমাকে একটা interest আছে আমি করো না দাদা